এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

বক্সের মধ্যে অনেকগুলো জিনিস রাখা রয়েছে।

নীচে একটা কার্টুন দেখতে পাচ্ছি।

দোকানে অনেকগুলো কলম ঝোলানো আছে।

নীচে অনেক রকম ঘাস লক্ষ্য করা যাচ্ছে।

আরও অনেকগুলো বড় বড় গাস দেখতে পাচ্ছি।

এইখানে একটা বড় বাগান রয়েছে।

এখানে একটা বড় ঘর দেখতে পারছি।

দেওয়ালে কতগুলি বেলুন দেখা যায়।

দোকানে ওপরে যে সাদা ভল দেখা যাচ্ছে--

দুকানে অনেক সামান রাখা আছে।

ইস্কুলের সামনে কতগুলি ছোট ছোট ঘাস দেখতে পাচ্ছি।

একটু দূরে কিছুগুলি গাছ রয়েছে।

ইস্কুলের স্কুলের সামনে একটা রাস্তা রয়েছে।

বাড়িটার অনেক কয়টা গেট দেখতে পারছি।

এখানে অনেক কয়টা হরিণ লক্ষ্য করা যাচ্ছে।

কিছু বড়ো বড়ো গাছ দেখতে পারছি।

সাইডে অনেকগুলো বড় বড় বাড়ি দেখতে পারছি।

সাইড -এ অনেকগুলো বড় বড় গাছ রয়েছে।